পেছনে কয়েকটা লোকজনও দেখতে পাচ্ছি।

এখানে আমরা একটি ঘরের দুই দেওয়াল দেখতে পাচ্ছি।

এগুলোকে খাবার দেওয়া হয়েছে লাল রঙের কিছু পাত্রে।

পাম্পের পেছনে মেঘে ঢাকা পাহাড় দেখতে পাচ্ছি।

এখানে আমরা ছোটদের খেলার জিনিসপত্র দেখতে পাচ্ছি।

দোকানের উপরে আমরা কিছু জামাকাপড়ও গুছিয়ে রাখা দেখতে পাচ্ছি।

সামনেই দুটো টোটো দেখতে পাচ্ছি আমরা।

এখানে আমরা একটা মন্দির দেখতে পাচ্ছি।

দোকানের সামনে কয়েকটা গাড়ি দাঁড় করানো দেখতে পাচ্ছি।

পেছনে সবুজ গাছপালা দিয়ে ভরা।

পেছনটায় অনেক জিনিসপত্র সাজানো হয়েছে।

টেবিলের উপরেও অনেক জিনিসপত্র রাখা হয়েছে।

ঝর্নার নীচে বড়ো বড়ো পাথরের উপরে আমরা তিনজন পুরুষ ও একজন মহিলাকে দেখতে পাচ্ছি।

তাদের মধ্যে একজন কারখানার একটা মেশিন নিয়ে কাজ করছে।

জিমের ভেতরটা সবুজ গাছপালা দিয়ে ভরা।

মাঠের বাম পাশে কয়েকটা বাড়ি ও পেছনেও কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছি।

পেছনে আমরা দেখতে পাচ্ছি পুরো জিমটাকে।

একজন ছেলেকেও দেখতে পাচ্ছি সাথে।

ছেলেটার পরনে একটা টি শার্ট ও হাফ প্যান্ট ।